এই চিত্রে আমি দেখতে পাচ্ছি যে একটি শপিং মল দাঁড়িয়ে আছে এবং তাতে লেখা আছে পাটনা ।

এ স্কুল আছে এবং যীশুর মূর্তি আছে এবং একটি জলের ফোয়ারা আছে।

আমি এই চিত্রে দেখতে পাচ্ছি একজন একটি স্কুল -এর রুম এর মধ্যে কিছু--

আমি এই চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চারা কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন স্কুল -এর বারান্দায় সবারই হাতে কাগজ আছে।